এই ছবিতে আমরা দেখতে পারছি একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণার পশে অনেক গুলো পাথর আছে অনেক গুলো গাছ পাল্লা আছে। টা খুবই একটা ভালো সুন্দর দৃশ্য। এখানে দেখা যায়।

এই ছবিতে আমরা একটি রুম দেখতে পারছি। এই রুম - এ একটা টি.ভি. লাগানো আছে। সামনে একটা ছোট্ট করে ডেস্ক আছে।

দেখতে দেখতে পারছি যে একটা লো একটা মালি একটা লোকের নিজের নিজের লোকের বাড়ির গার্ডেন পরিষ্কার করছে। সামনে দু বসার জায়গা আছে।

এটা একটি দেবীর ছবি সেই দেবী হলেন মা দূর্গা তার হাতে বিভিন্ন বিভিন্ন অস্ত্র আছে এবং ভালোর থেকে ত্রিশুল শুরু করে।

এই এই ছবি একটা লোকের ফার্মিংয় এর এখানে ফুলকপিদের।

চাষ করা হয়েছে এখান দিয়ে লাইন দিয়ে অনেকগুলো ফুলকপি আছে। ইটা খুব এই ভালো দেখতে লাগছে আর সব ফুলকপির রং --

ঝর ঝর করে পড়ছে। আর গাছ ফাছ রঙ্গের সবুজ। আর অনেক গুলো পাথর সাইড দিয়ে লাগানো আছে । একটা খুবই ভাল ছবি।

এ জঙ্গলের মধ্যে বা কোনো ক্ষেতের মধ্যে হাটছে। তার গায়ে তার রং অনেক নিঃশ্বাসের উপরে। লাল আছে তারপর সবুজ। ভায়লেট এর মিক্সচার ।

মালা পরানো হয়েছে। আর একটা খুবই সুন্দর একটা মুখ।

লাইন দিয়ে অনেক গুলো-ও বসার জায়গা আছে। একটা খুবই সুন্দর ডেকোরেটেড একটা ওয়েডিং ওয়েডিং হল ।

গেট দেখা যায় গেট এর ভিতরে অনেকগুলো বাড়ি ফাড়ি আছে। তার সামনে একটা জায়গা রাস্তা আছে তার সামনে গাছ আছে তার সামনে একটা ছোট্ট ঘর আছে।

আ কিছু একটা ব্যায়াম করছে। জিম এর ফ্লোর এ এধন মার মানে রাবার ফ্লোরিং করা হয় যেহেতু কোন ফ্রিকশন ফোর্স না জেনারেট --